একজন মানুষ আমরা ই-স্কুটি -তে বসে আছে দেখতে পাচ্ছি। তিন টাকার সামগ্রী কিনছে ।

তিনি সব জামা ইস্তিরি করছেন ।

মোটর সাইকেল এর স্ট্যান্ড একটা ।

অনেকগুলো বড় বড় ঘাট দেখতে পাচ্ছি।